ঘরের ভিতর কয়েকটি বক্স দেখা যাচ্ছে।

স্প্রাইটের বোতল দেখা যাচ্ছে।

উপরে একটা সিন দেখা যাচ্ছে।

ই সুটো সাদা ঘরও দেখা যাচ্ছে।

এই সবিতে কয়েকটি ফুল দেখা যা--

কারেন্টের লাইন দেখা যাচ্ছে তার পাশে একটি ম্যাজিক গাড়ি দেখা যাচ্ছে।

একটি বাইকের দুইটি মানুষ দেখা যায়।

এই সবিতে একটি দোকান দেখা যাচ্ছে।

তার পাশে সিমেন্ট ও কেমিক্যাল রয়েসে রং রয়েসে।